পাশে একটা বাড়ি দেখানো হয়েছে।

আকাশটি পুরো সাদা দেখানো হয়েছে।

এখানে একটা মাঠ মধ্যে ওপরে।

পাশে একটা বাড়ি বাড়ির মধ্যে-এ--

এটা একটা গুফা মধ্যে দু সাইড -এ বড়ো বড়ো পাথর।

এটা একটা রেলওয়ে স্টেশন মধ্যে দেখানো হয়েছে রেলের ওপরে --

এটা একটা ই ইয়োগা হল । ইয়োগা হল মধ্যে--

যোগা করবার জন্য এডমিন এডমিশন করানো হয়েছে সবার।

বাগান বাগানের মধ্যে একটা ঘর দেখানো হয়েছে। ও ঘরটোয়--